এখানে একটি গেটের ছবি দেখা যাচ্ছে।

রাস্তার দু'পাশে সারি করে ফুলের গাছ রয়েছে।

মোমবাতিগুলি মাটির পাত্রের উপর সাজানো রয়েছে।

এটি একটি করাত মিলের ছবি।

দূরে অনেকগুলি গাছ দেখা যাচ্ছে।

সামনে অনেকগুলি লোকের ভিড় জমেছে।

একটি ঘড়ি টানানো রয়েছে দেয়ালটিতে।